এখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটি প্যান্ডেল খুব সুন্দর খুব অসাধারণ একটি প্যান্ডেল।

এখানে দেখা যাচ্ছে যে এটি হলো একটি পোল যার নিচে জল যাচ্ছে এটি সম্ভবত একটি নদী বা খাল-ও হতে পারে এবং দেখা যাচ্ছে সাইডে শ্যাওলা পড়ে গেছে পোলটিতে ।